নমস্কার discrete time system dear spoken tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
state space এবং transfer function ডিসক্রিপশনের মধ্যে রূপান্তরণ
discrete time ফাংশন পরিভাষিত করা এবং এর step response plot করা
কন্টিনিউয়াস time system ডিসক্রিটাইজ করা
প্রদর্শন করতে আমি ব্যবহার করছি ubuntu 1204 operating system এবং scilab 533
tutorial অনুশীলন করতে scilab সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা উচিত
না হলে spokentutorial org তে উপলব্ধ scilab tutorials দেখুন
state space model:
x dot is equal to a x plus b u
y is equal to c x plus d u
sys 3 is equal to syslin বন্ধনীতে উদ্ধৃতিতে c comma a comma b comma c comma d দ্বারা উল্লিখিত করা হয়
উচিত আকারের পূর্বউল্লিখিত মেট্রাইসেস a b c এবং d for জন্য
আপনার কম্পিউটারে scilab খুলুন
লিখুন sys 3 is equal to syslin বন্ধনীতে উদ্ধৃতিতে c comma 4 comma 3 comma 6 comma 9 বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
display অব্যাহত রাখতে enter টিপুন
এটি single state single input single output এর উদাহরণ
output মেট্রাইসেস a b c এবং d have এবং initial state হল x zero
console পরিস্কার করতে লিখুন clc
যেমনকি আপনি দেখতে পারেন উদাহরণস্বরূপ scilab console মেট্রাইসেস a b c d পরিভাষিত করি
a is equal two বর্গাকার বন্ধনী খুলুন 2 space 3 semicolon 4 space 5 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
b is equal two বর্গাকার বন্ধনী খুলুন 1 semicolon 2 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
c is equal to বর্গাকার বন্ধনী খুলুন মাইনাস 3 space মাইনাস 6 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
এবং enter টিপুন
d is equal two 2
enter টিপুন
এখন আমরা এই মেট্রাইসেস পূর্ববর্তী command প্রতিস্থাপিত করব
sys 4 is equal to syslin বন্ধনীতে উদ্ধৃতিতে c comma a comma b comma c comma d বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
আপনি নিম্ন output পাবেন:
display অব্যাহত রাখতে enter টিপুন
যেমনকি আপনি দেখনে output মেট্রাইসেস a b c d এবং initial state হল x zero have
যাচাই করুন যে sys4 এর poles a এর eigenvalues এর সমান কিনা
এইজন্য আপনি p l z r ফাংশন এবং spec ফাংশন ব্যবহার করতে পারেন
s s 2 t f command ব্যবহার statespace system sys s s এর transfer ফাংশন প্রাপ্ত করতে করা যেতে পারে
এটি মুছে ফেলতে আপনার scilab console লিখুন clc
এবং তারপর লিখুন: sys বড়হাতের t বড়হাতের f is equal two s s 2 t f বন্ধনীতে sys 4 বন্ধনী বন্ধ করুন এবং
enter টিপুন
আপনি you output দেখেন
এটি sys tf equal two ss 2 tf বন্ধনীতে sys tf ss এর form রয়েছে
আগে সংজ্ঞায়িত sys 3 এর জন্য ss 2 tf ফাংশন ব্যবহার করুন
sys t f একটি নতুন ভ্যারিয়েবল যার জন্য denom command প্রযোজ্য
এটি sys 4 এ প্রযোজ্য নয় কারণ এটি state space form রয়েছে
নিম্ন উদাহরণ সমাধান করুন
নীচে সংজ্ঞায়িত second order transfer ফাংশনের state space realization গনণা করুন
t f 2 s s command ব্যবহার করুন
state space form নতুন system ধরুন sys s s for জন্য যাচাই করুন যদি matrix a for eigenvalues এবং transfer ফাংশন g অফ s for poles সমান না হয়
transfer ফাংশন প্রাপ্ত করতে system sys s s এর মেট্রাইসেস a b c d ব্যবহার করুন
উত্তর মৌলিক হলে যাচাই করুন
এখন আমরা একটি discrete time system সংজ্ঞায়িত করি
লব এবং হর polynomials ভ্যারিয়েবলের জন্য z ব্যবহার করা গতানুগতিক
মনে রাখুন যে ভ্যারিয়েবল z একটি shortcut রাখে
z = poly বন্ধনীতে 0 comma উদ্ধৃতিতে z এর বদলে z =% পার্সেন্টেজ z ব্যবহার করুন
scilab console যান
পরিস্কার করতে clc লিখুন
লিখুন z is equal to পার্সেন্টেজ z
এবং enter টিপুন
আমরা এখন first order discrete time system সংজ্ঞায়িত করি
scilab console লিখুন:
d t system is equal to syslin বন্ধনীতে উদ্ধৃতিতে ছোটহাতের d comma z ডিভাইডেড by বন্ধনীতে z মাইনাস 05 বন্ধনী বন্ধ করুন বাইরের বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
we জন্য আমরা syslin ফাংশন ব্যবহার করি
এই সময় আমরা ডোমেনকে continuous time এর বদলে discrete time এর মত উল্লিখিত করি
step response যাচাই করতে input স্পষ্টরূপে ones for মত সংজ্ঞায়িত করতে have
উদাহরণস্বরূপ: 50 পয়েন্টের জন্য
scilab console লিখুন:
u is equal to ones বন্ধনীতে 1 comma 50 বন্ধনী বন্ধ করুন semicolon দিন
এবং enter টিপুন
csim এর জায়গায় আমাকে এই system simulate করতে flts ফাংশন ব্যবহার করতে have
scilab console লিখুন
console পরিস্কার করতে clc লিখুন
y is equal to f l t s বন্ধনীতে u comma d t system বন্ধনী বন্ধ করুন সেমিকোলন দিন
এবং enter টিপুন
এখন লিখুন plot অফ y এবং enter টিপুন
output প্লট হবে
graphic window বন্ধ করুন
এটি প্রদত্ত continuous time system কে discretize করতে সহায়ক
এটি dscr ফাংশন ব্যবহার করে করা হয়
এখন আমরা একটি continuous system s is equal to percent s সংজ্ঞায়িত করি এবং
sys g is equal two syslin বন্ধনীতে উদ্ধৃতিতে c comma 2 ডিভাইডেড by বন্ধনীতে s square plus 2 multiplied by s plus 9 বন্ধনী বন্ধ করুন বাইরের বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
এখন sampling period অফ 01 এর সাথে sys g system discretize করি
console পরিস্কার করতে লিখুন clc এবং তারপর লিখুন:
sys 5 is equal to d s c r বন্ধনীতে sys g comma 01 বন্ধনী বন্ধ করুন এবং তারপর enter টিপুন
display অব্যাহত রাখতে enter টিপুন
যেমনকি আপনি দেখেন system মেট্রাইসেস a b c d এবং ইনিশিয়াল state x জিরোর মত discretized করা হয়
লক্ষ্য করুন যে আমরা state space representation we discretized system প্রাপ্ত করি
আমরা এটি s s 2 t f ফাংশন ব্যবহার করে discrete time a transfer function representation a বদলাতে পারি
এই জন্য scilab console যান
clc লিখে এটি পরিস্কার করুন
এখন লিখুন sys 6 is equal two s s 2 t f বন্ধনীতে sys 5 comma 01 বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
output transfer function দেয়
in tutorial আমরা শিখেছি:
state space এবং transfer function ডিসক্রিপশনের মধ্যে রূপান্তরণ
discrete time system পরিভাষিত করা এবং এর step response plot করা
কন্টিনিউয়াস time system ডিসক্রিটাইজ করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:// spokentutorial org/nmeictintro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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ